ঘরটির মেঝেতে একটি কার্পেট ফেলা আসে ।

একজন লোক লুঙ্গি পরে দাঁড়িয়ে আসেন।

রেস্টুরেন্টের মইধ্যে কতগুলি জোলানো লাইট আসে।

ওপরে স্ট্রাংগুলির গায়ে সিঁড়ি লাগানো আসে।

ছাদের উপর একটি সিন্টেক্স রাখা আসে।

সাইকেলগুলো ওয়ালের দেওয়ালের মইদ্যে হেলান অবস্থায় আসে।

পার্কটির মইধ্যে গর্তের মইধ্যে অনেক জল দেখা যাচ্ছে।

কয়েকজন লোক টেবুলের সামনে বসে আছেন।

আর একটি স্টপিজ দেখতে পাচ্ছি।

জর্ণার চারিপাশে গাসের ঝোপঝাড় দেখিতে পাচ্ছি।

জিম সেন্টারটির বিতরের দেওয়ালগুলি সবুজ রঙ্গের।

কতগুলি বাউ মাছ দেখতে পাচ্ছি।

এখানে কতগুলি লাল রংয়ের চেয়ার রাখা আছে।

শোকেজটির ভিতরে কয়েকগুলি বোতল দেখা যাচ্ছে শোকেজের তাকের উপর কতকগুলি কাপড় দেখা যাচ্ছে।

বা অনুষ্ঠানের রাস্তার মইধ্যে কয়েকটি লাইট জ্বালানো আসে।

বিয়ের প্যান্ডেলের সামোনে সাজানো গুছানো একটি গেইট দেখিতে পাচ্ছি।

এখানে একটি ওয়ার্কশপ দেখিতে পাইতেসি।

ওয়ার্কশপের বিতরের দেওয়ালটি গুলাপি রং দেওয়া আসে।

এই ফাকা জমির মইধ্যে তেরোটি গাস দাড়িয়ে আসে।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের সামোনে একটি সাইনবোর্ড লাগানো আসে।

একজন লোক পানির মইধ্যে পাথরের ওপর বসে আছেন।

এখানে একটি সেলুন দেকিতে পাইতেসি।

সেলুনের ভিতরে একটি বড় আয়না দেখা যাচ্ছে।

শোকেজ শোকেজের ভিতরে সেন্টের বুতল দেখতে পাচ্ছি।